এখানে একটি বড় টান্সফরমার দেখিতে পাইতেসি।

এখানে বাঁশের বেড়া দেখা যাচ্ছে।

এখানে একটি স্টুডিও দেখিতে পাইতেসি।

এখানে একটি স্কুলঘর দেখিতে পাইতাছি।

এখানে অনেক গাসপালা দেখিতে পাইতেসি।

এখানে একটি সাইনবোর্ড লাগানো আসে ।

দুকানটিতে অনেকগুলি ব়্যাক রাখা আসে।

বিল্ডিংয়ের সামোনে বৈদ্যুতিক লাইন দেখিতে পাইতাছি।

ক্লাসরুমটিতে অনেক ডেকস ব্রেন্চ রাখা আসে।

গেট -টিতে কয়েকটি গম্বুজ দেখিতে পাইতেসি।